দেখা যাচ্ছে আচ্ছা আপনি যেই ভাষা জানেন সেই ভাবে বলুননা সেই ভাবেই বলছি আচ্ছা।

যে কেউ কাজ করছে বয়স্ক মহিলা গাছ পালা কিছু গাড়িও দাড়করানো আছে কেউ কাজ করছে কেউ দাঁড়িয়ে দেখছে কেউ হেটে বেড়াচ্ছে।

এখানে রাস্তায় দুটো রিকশা দাঁড় করানো আছে | এ রিকশা দাড় করা আছে ।

এখানে একটা পুরানো উমম বিশাল বড়ো মন্দির মনে হচ্ছে।